দেখতে পাচ্ছি যথা একটি বেড রাখা আছে অল্প অল্প সব সোপ সাবান আছে সামনে।

পুরো লেয়ার প্যানিক ইস্কুল পুলো লেয়ার ফটো দেখতে পাচ--

নালে পাড়ার সব কিছু কেন পাওয়া যায়।

কোম্পানি -র বিল্ডিং দেখতে পাচ্ছি।